ইহার বাইরে অনেক জনা দাঁড়ায় আছে। তার সামনে থেকে একটা গোমাতা পার হচ্ছে।

এই ফটো -টা একটু পাহাড়ের উপরের বটে। যার উপরে দুটা বসার জন্যে --

এই ফটো -টাতো টাওয়ার -এর ফটো বটে ।এই টাওয়ার -এর ওপরে খোলা আসমান দেখাচ্ছে।

এই মছলি মার্কেট -এ অনেকজন মছলি কিনতে এসেছে ।

যে অনেক ভালো দেখাচ্ছে ।ওয়ার রাস্তার মধ্যে একটা স্কুটি দাড়ায়ে আছে ।

এই ফটো -র সাইড -এ দুটা বিল্ডিং আছে।

যার বাহিরে স্কুল থেকে অনেক সাজায়া গেছে ।